একটি নদী দেখা যাচ্ছে নদীটির মাঝখানে একটি অ্যা ইলেকট্রিক -এর যন্ত্রপাতি মেশিন দেখা যাচ্ছে ইলেকট্রিক -এর তার দেখা যাচ্ছে |

ছবিটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তাটির মাঝখানে একটি ভ্যান রিক্সা চলে যাচ্ছে তার পাশ দিয়ে সবুজ মাঠ।

এটিতে একটি নদী দেখা যাচ্ছে নদীটি অনেক জল রয়েছে দু সাইড এ বড়ো বড়ো গাছ রয়েছে সামনে ঘাসের গাছ এক সাইড এ এক সাইড এ কচুর গাছ রয়েছে।

ছবিটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পাশে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে তার পাশে আরও বড়ো দুই পাশে বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি প্যান্ডেল দেখা যাচ্ছে। প্যান্ডেল টি করা রয়েছে বিভিন্ন রঙের কাপড় দিয়ে। মাঝখানে একটি সাইনবোর্ড -এর লেখা রয়েছে।

ছবিতে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংটি অনেক পুরাতন ইট দেখা যাচ্ছে্‌ পিছন দিকে আ-বড় বড় গাছ রয়েছে।